বিভিন্ন রকমের জিনিস এই বাগানটাতে রয়েছে। খুবই সুন্দর পরিষ্কার।

আরো কি কি না রয়েছে ভেতরে।

অনেক রকমের পাপোস হয়। মোটা সরু বিভিন্ন রকমের পাওয়া যায়।

গঙ্গা এখানে আপনারা একটা গঙ্গা দেখতে পারচ্ছেন । যেখানে গঙ্গার পারে অনেকটা লোক দাঁড়িয়ে রয়েছে ।

লোকে ভরে যাবে। খুব সুন্দর হোটেল -টা।

যেখানে প্রচুর-অ মেঘ আসছে কালো হয়ে।

অফিস একটা অফিস আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রাত হয়ে গেছে বলে সবাই বাড়ি চলে গেছে।

একটা বিরাট বড়ো মাঠ দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন রকমের চাষ হয়। ধান চাষ হচ্ছে খড় চাষ হচ্ছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব পুরানো দিনের ব্যাঙ্ক।

জঙ্গলে একটু ভেতরে গেলেই খুব সুন্দর সুন্দর পাখি পশু-পাখি দেখা যায় ।

খুব আনন্দ হয় টয় ট্রেন -টায় চড়লে।

এসব রিস্কা -তে চড়ে একটা খুব মজা হয়।

যাতে লোকে এইপার থেকে ওইপার খুব সুবিধা ভাবে পার হতে পারে ব্রিজ থেকে।

সাইড - এ অনেক কটা বোট রয়েছে। যারা রিসোর্ট - এ আসে তারা বোটিং করতে পারে। খুব সুন্দর লাগছে দেখতে।

দেখতেই পাচ্ছেন এখানে কার সার্ভিসিং করা হচ্ছে।

খুব সুন্দর রান্না এখানে। খাবার দাবারও খুব ভালো।

বাইক দাঁড়িয়ে রয়েছে সামনে। একটা সামনে কৃষ্ণচূড়া গাছ যেটা দেখতে খুবই সুন্দর লাগছে।

প্রজেক্ট বানাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে।

দেখতেও খুব ভাল লাগছে। দে আর দেখলেও মুখে জল চলে আসছে। খুব মনে হচ্ছে যে খুব ভালো খেতে হবে।

স্কুল থেকে এটা প্রতিযোগিতা শুঃ করা হয়েছে।

সাইড গুলোতে একটু উঁচু উঁচু পাড় করে দিয়েছে মাটির যাতে জল না ওপরে বেশি উঠে যায়--